একটি জিমের ভিতরের ছবি দেখতে পাচ্ছি। যেখানে একজন ছেলে নিজের ছবি তুলছে। অনেক জন বসে রয়েছে।

ড্রাম একের পর এক রাখা রয়েছে। একজন বৃদ্ধ লোক গেরুয়া পোশাক পরে সামনে এগিয়ে চলেছে।

পিছনে আর এক দল ছেলেও নীল রঙের টিশার্ট পড়ে দাঁড়িয়ে রয়েছে। উপর একটি বাল্ব একটি পাখা দেখতে পাচ্ছি--